সামনে দেখা যাচ্ছে কিছু লোক যাচ্ছে তার সামনে একটি হোটেল আছে হোটেলের বাইরে একটি বোর্ড আছে আর হোটেল বলে লিখ--